দূরে দেখতে পাচ্ছি কয়েকটি বড়ো বড়ো বিল্ডিং এবং ছোট ছোট বিল্ডিং দেখতে পাচ্ছি ওখানে রয়েছে।

পাশে রয়েছে বাঁশের বেড়া দেওয়া।

এখানে আমি দেখতে পাচ্ছি একটি নদী নদীর পাশে দেখতে পাচ্ছি একটি পাহাড়।

অনেক দরনের গাসপালাও এখানে রয়েছে কয়েকজন লোক দাঁড়িয়ে আর বসে রয়েছে।

এই দোকানের উপরে লেখা রয়েছে সাইনবোর্ডে রত্ন স্মার্ট ।

এই রুমে র মইদ্যে কয়েকজন পুরুষ আর একজন মহিলা সাদা টি-শার্ট পরে চেয়ারে র মইদ্যে বসে রয়েচেন।

একটি বনেট খোলা রয়েসে কয়েকজন লুক ওখানে দাঁড়িয়ে রয়েসে।

উপরে একটি ফ্যান দেখতে পাচ্চি একটি কারেন্টের বোর্ড ওখানে লাগানো রয়েসে।